ভালো subject আপনার লাগে আমার লাগে না।

হ্যাঁ অঙ্ক তো করা থাকে। অঙ্ক ভালো

না পড়েও তো number আসেনা না? না পড়ে number আসলেও তো ভালো হত না? Easy হওয়া উচিৎ ছিল আমাদের তো খেলার বয়েস না। তো এই বয়েসে এতো পড়াশোনা কেন করবো আমরা?

কিন্তু exam ও তো নিচ্ছে না। চুল পেকে গেলে তারপর চাকরি পেয়ে কি লাভ?

হ্যাঁ কিন্তু আমি নিজে থেকেও পড়ি।

India map বেশি ভালো আসে world map কম ভালো আসে।

হ্যাঁ অনেকটা, কিন্তু আরো আছে অনেক। হম আর কি কি আছে মানে?

আমার সব ভাষাতে জ্ঞান আছে।

নিয়ে নিলাম তা কি আর একটা ভাষা জেনে যাই। বাংলা তো আমি এমনি পারি hindi ও পেরে যাই। সব না easy easy হবে।

অঙ্কতে tension হয়? হ্যাঁ

আচ্ছা ভালো

আপনার কি subject ভালো লাগে? আপনার কি subject ভালো লাগতো?

বাহ উম দশ বছর আগে পরীক্ষা দিয়ে বুড়ো হয়ে গেছিলেন?

হ্যাঁ রিয়া বন্ধু হয়? সম্পর্ক আছে আচ্ছা ভালো।

হ্যাঁ লিখলে number আসে

হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু ওটা লিখতে ভালো লাগে না। formal letter বেশি ভালো হয়।

হ্যাঁ হ্যাঁ

চোদ্দো পঁয়ত্রিশ হ্যাঁ

কি করছিস? এইতো খাওয়াদাওয়া করলাম। হ্যাঁ যেটা নিয়ে কথা বলছিলাম যে entertainment নিয়ে। তাহলে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 যেকোনো movie র বা OTT platform এর promotion এর জন্য ওই use করা হয় সেগুলো?

কারণ ওই যে আমরা যে কপিল শর্মা show দেখছি হ্যাঁ? তো সেখানে তো star cast রা যাচ্ছে । তো এই promotion তো ওরা তো promotion করতেই যাচ্ছে।

Promotion ছাড়া নাহলে এমনি কি করতে যাবে? ওদেরকে কি জন্য নিয়ে যাবে? আর আমাদের এই bengal এ যে show গুলো হয়, তোর মিরাক্কেল বল বা এখন তো দেখি যে, এখন না অনেকদিন আগে থেকে চলছে তোর দিদি নাম্বার ওয়ান। এইগুলোতেও কি same type এর জিনিসগুলোই হয়? আমাদের বাংলা tollywood industry তে যে

বাংলা movie র promotion আহ ঠিক হয় কি না জানিনা, তবে দেখি যে star cast রা যায়। বিভিন্ন এই যে উম একটা show খুব এখন খুব প্রচলিত দিদি নাম্বার ওয়ান। দেখেছো কি না জানিনা, বাংলাতে খুব চলছে। মানে ঘরে ঘরে আমাদের মা বোনরা দিদি নাম্বার ওয়ানের ভালো fan following. আর উম দেখেছি বলতে আমি ইয়েতে মানে live কখনও TV তে যেগুলো হয় সেগুলো কখনো দেখা হয়নি। কিন্তু তোর ইউটিউব বল বা ফেসবুক বল সেখানে তো কিছু কিছু content যখন আসে তখন clipping ছোট ছোট চার মিনিট পাঁচ মিনিটের clipping থাকে, সেগুলো দেখেছি। তো ওটা আমার খুব একটা interesting মনে হয় না। কেন যে ভালো লাগে সবার কে জানে? আচ্ছা তবে আহ এখানে দেখলাম আহ এই দিদি নাম্বার ওয়ানের যে show গুলো এখানে

যারা নতুন নতুন যারা উঠে আসছে ধরে রাখো যারা উম এই যে আহ দু তিনদিনের একটা hit হয়ে যাচ্ছে। বা মানে নতুন কোনো মুখ উঠে আসছে যারা তাদেরকে দেখছি খুব বাজছে।

আহ industrialist হোক বা হচ্ছে তোর entertainment জগতের হোক কেউ যদি ধর একটু চেনা জানা চেহারা হয়ে যাচ্ছে বা star cast হয়ে যাচ্ছে তো তাদেরকে তারা promotion এর জন্য নিয়ে আসছে।

আহ recent দেখলাম এই

বিশ দিন কি পঁচিশ দিন আগেই দেখছিলাম। একটা চেনা জানা খুব ফেসবুকে বা হোয়াটস্যাপে খুব viral হচ্ছিলো, নন্দিনী দির হোটেল। ওই আমাদের আহ মানে বাঙালি উম রান্নার করা খাওয়া খাওয়ায় ওটি ইউটিউবে দেখলাম খুব মানে video গুলো ঘুরে বেড়াচ্ছে। আর এখন তো আমাদের bengal এর যে ইউটিউবার যারা আছে, তারা তাদেরকে সবাই গিয়ে ওখানে ভিড় করছে আরকি।

মানে ও এ মানে নন্দিনী কে কতদিন আগে নিয়ে এসেছে? মানে এক মাস কি হয়ে গেছে? উম মোটামুটি এক মাস হ্যাঁ ওরকমই হবে। আহ তবে দেখলাম যে এখানে যারা ওই যে struggle করে উপরে উঠছে। যা~ যাদের দারিদ্রতা কাটিয়ে উঠছে বা বিভিন্ন life এর journey র যেই একটা hero. সেই সেই সমস্ত লোকগুলো কে এখানে কিন্তু নিয়ে আসছে।

Struggle করছে কোনোকিছু নিয়ে একটা ধরে কাজকর্ম করছে, তাদেরকেই এরা নিয়ে আসে। সেটা entertainment ছাড়া অন্য যেকোনো জগতের হতে পারে। হম হম entertainment ছাড়া যেকোনো জগতের হতে পারে। যারা real life এ যারা hero এককথায়। যারা উম দু~ দুদিন এইরকম type এর যে ইয়েগুলো আছে promotion গুলো আছে, সেগুলো তো আমাদের যে cricketer আছে সৌরভ গাঙ্গুলী। সে তার একটা show চলে দাদাগিরি সম্ভবত। তো তার show তেও তো এরকম নিয়ে আসে promotion এর জন্যে।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

তো আমি আমি যেটুকু clipping দেখছিলাম তোর ইয়েতে দিদি নাম্বার ওয়ানে। সেই clipping এও কিন্তু আমি দেখেছিলাম যে, এখানেও ওইরকম একটা game quiz type এর কোনো show হয়। এবং সেটা তে কেউ যদি participate করে এবং কেউ যদি জিততে পারে,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

এবার এদের যদি viewer টা বেশি থাকে, viewer বেশি থাকলে পর সেখানে সব কোম্পানি মানে Marketing বা add যে কোম্পানিগুলো আছে তারা তো এখানে আসবেই কারণ একটা ভালো রকমের viewers পাচ্ছে। এদের যে concept গুলো থাকে যে, আমার যদি একশোটা viewer থাকে তো আহ কোনো একটা আহ Particular যদি ইয়ে হয় কোনো product হয়। তো সে product এর show ad show যদি হয় তাহলে সেখান থেকে কুড়িটা বা তিরিশটা লোক তেমন থাকবে যারা কিনা সেই product গুলো purchase করার Position এ থাকবে বা চিন্তাভাবনা করবে তো এগুলো marketing এর দায়িত্বে থাকবে বেশ ভালো জায়গা। হ্যাঁ একদম marketing এর ভালো জায়গা। আর নতুন নতুন কোম্পানি হয়তো একটা আমি যদি নতুন কোম্পানি খুলি, কোনো product এর কোম্পানি। তাহলে আমাকে কয়জন চেনে? চিনবে তো না, সেই জায়গা গুলো থেকে যদি একটা ভালো platform এ আমি যদি একটা advertise দিই বা sponsor করি তাহলে সেখানে আমার নাম হবে। তো সেই একটা marketing আহ একটা উম ব্যাপার থেকে গেলো। যে আমাকে আর লোককে door to door গিয়ে বলতে হবে না, আমি সেখানে একটা ভালো entertainment দের ভালো একটা platform এ গিয়ে আমি advertise দিয়ে দিলাম বা আমি কিছু

তবে এখানে উম marketing এর খরচাটাও বেশ ভালো রকমেই হয় আমার মনে হয়। কারণ আহ আরো অন্যান্য জায়গায় ad দিতে গেলে যদি একটু খরচাটা কম হয় এখানে যেহেতু live দেখানো হয় বারবার তো এখানে marketing এর খরচও আমার মনে হয় বেশিই হবে। হ্যাঁ ওই যে উম যারা হয়তো আহ আসে এখানে guest তাদেরকেও তো হয়তো কিছু দিতে হয়। কারণ যারা participate করছে বা খেলছে তারা তো আর এমনি খেলবে না? হয়তো কিছু prize জিতার জন্য বা কিছু হয়তো উম পাওয়ার জন্যেই এখানে এরা আসছে। তো এই এই এই জিনিসগুলো একটা ব্যাপার আছে।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 আর আর আরেকটা তো এই যে show গুলো চলছে। এই show গুলো ছাড়াও আগে আমরা যেরকম TV তে দেখতাম যে, এখন এই যে news মানে আমাদের ইয়ে হয় উম মানে যে exam হয় আরকি বাচ্চাদের মাধ্যমিক বল বা উচ্চমাধ্যমিক বল তো exam এর আগে একটা করে show হতো। সেই show তে কি করতো? যে teacher যারা আছে তাদেরকে সেই show তে নিয়ে আসতো এবং কিছু question answer হতো, telephone conversation হতো, তারপরে কোন কোন subject গুলো priority বেশি থাকবে? কোন কোন question গুলো একটা Prioritize করা যায়? সেগুলো সন্বন্ধে idea দিতো। তো সেই show গুলো কি এখন আর হয়? আমিতো অনেকদিন হলো follow করিনি মানে দেখিনি আমি এরকম হয় কি? কে জানে? সেই show গুলো আমিও দেখতে পাচ্ছিনা এখন।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 মানে Prime Minister যখন দেখবে যে, ওই মাধ্যমিক হোক বা HS হোক তার আগে আগে একটা কিন্তু live session বা আহ একটা show করে কিন্তু। যে motivational কিছু type এর কিছু কথাবার্তা বাচ্চাদের সঙ্গে কি কি পড়তে পারে? বা কি করতে পারে? বা এইরকম motivational speech বল বা এইরকম motivational show এইগুলো করা কিন্তু দরকার। কারণ পরীক্ষার আগে অনেক বাচ্চাকাচ্চা এইরকম থাকে যারা কি না এত চিন্তাভাবনা করে যে, তোর পুরো depression এ চলে যায়। তো এইরকম ধরণের কিছু show হলে তারা কিন্তু একটা motivate হবে আরকি।

যে আমি HS এর পরে arts নিবো বা science নিবো বা এ engineering করবো এই সমস্ত ব্যাপারগুলো আসে। আর উম একজনের দেখেও অন্য জন কিন্তু আরো motivate হয়। হম এখানে idea গুলো clear হয়ে যায়। মানে যে কেউ যদি কোনো একটা মানে stream এ যে যাচ্ছে, সে সেই stream এই পড়াশোনা করবে তো তারা কিন্তু ইয়ে করে মানে stream গুলো বুঝতে পারে আগেই । যে কোন stream এ গেলে life Career টা সে ভালোভাবে বানাতে পারবে সেই জিনিসগুলো কিন্তু আগের থেকে ভালোভাবে বুঝতে পারে। কিন্তু এখন এই এই type এর show হয় কি না? সেটা আমার জানা নেই। কারণ অনেকদিন হলো কিন্তু দেখি না এরকম type এর কোনো show.

আর আগে যে show গুলো হতো TV তে, আগে তো এত channel ছিল না। আগে channel থাকতো খুবই অল্প। একটা দুটো channel থাকতো। কিন্তু সেই channel গুলো তে রাত্রে রাত্রে র দিকে হোক বা দুপুরের দিকে হোক অনেকগুলো show হতো। যেমন একটা শক্তিমান হতো, আলিফ লায়লা হতো । এই show গুলো কিন্তু বেশ ভালোই লাগতো। এখনকার দিনে আর মনে হয় এই type এর show বা এই type এর content এখন মনে হয় খুঁজলেও আর পাওয়া যাবে না। না না আগে আমরা দেখতাম ছোটবেলায়, বা দেখে এসেছি ছোট থেকে দেখে বড় হয়েছি। ওই যে আমাদের শক্তিমান বলো বা রামায়ণ বলো বা মহাভারত হতো হ্যাঁ, এই সমস্ত গুলো কিন্তু আমরা ছোট থেকে দেখে মানুষ হয়েছি বড় হয়েছি। আর sunday করে হতো আর একটা সময় ছিল যে, এই show ছাড়া মানে show miss করা যাবে না। আমরা এ জিনিসগুলো দেখবোই দেখবো। এরকম একটা সময় ছিল। কিন্তু ঐসব জিনিস কিন্তু এখন আর পাওয়া যায় না।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 তো আগে শক্তিমান দেখার জন্য আমরা eagerly wait করে থাকতাম একদম। আর আগে তো TV এত ছিল না বা colour colouring TV ও ছিল না। আগে তো black and white TV ছিল। তো সেই black and white TV তে দেখার জন্যই কিন্তু আমরা বসে থাকতাম। এক ঘন্টা আগের থেকে বসে থাকতাম যে, কখন শক্তিমান শুরু হবে?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 এখন তো মোবাইল চলে আসার পর আর এই internet এত available হয়ে যাওয়ার পর মানে TV র valuation টা কিন্তু একদমই একদমই। আর এই যে এখন লোকে কি entertainment এখানেই পেয়ে যাচ্ছে। entertainment আমি ফেসবুক খুললেই entertainment পেয়ে যাচ্ছি। ছোট ছোট cinema বলো ছোট ছোট